উড়ে উড়ে যাচ্ছে সামনে একটু জল মতন দেখা যাচ্ছে দূরে একটুকনই পা-আ-হাড়। পাহাড়টা অনেকই বড় একটুকুন দেখা যায় পাহাড়টা হেভি করে তুলেছে দারুণ । স্যালুট বস রিয়েল ফটোগ্রাফার হেভি লাগছে ।

দোকান আছে হুম ফলের কত রকম ফল দেখা যাচ্ছে কলা আপেল ইত্যাদি ফল ফল দিয়ে ঘেরা বলে অতটা ভালো করে দেখা যাচ্ছে না। ফলটা যে দিয়েছে ভালোই করেছে বাইক দাঁড়িয়ে আছে।

দেখা যাচ্ছে-এ আ জলটা কিন্তু পরিষ্কার এদিকটা শ্যাওলা শ্যাওলা মতন কালার ওপর থেকে ঝর্ণার জলগুলো বেশ সাদা হয়ে দেখতে জলটা ইয়ে লাগছে। ভালোই লাগছে চান করতে দাও --